আমি একানে একটি হলুদ রঙ্গের গর দেখতে পা--

এটির দেওয়ালে রয়েছে একটি নীল কালারের সাইনবোট লাগানো রয়েছে।

আমি একানে একটি বিল্ডিং দেকতে পাচ্ছি।

এটির কালার হলো সাদা রঙ্গে।

সাইটে অনেকগুলো সবুজ সবুজ গাসপালা দেখা যাচ্ছে এবং সাদা কালারের আকাশ দেখা যাচ্ছে।

একানে একটি পার্মেসি দেখতে পারচি যে পার্মেসিতে কুবই সুন্দরভাবে ওষুধ গুলো সাজিয়ে রাকা হয়েচে।

টেবিলটি কালার হল সাদা রঙ্গের।

যেকানে অনেকগুলা চেলে মেয়ে একসাথে মিলেমিশে ইয়োগা ক্লাস করিতেসে এবং গরটির কালার হলো কালো রঙের।

আমি একানে একটি গর দেখতে পাচ্চি।

আমি একানে একটি গর দেখতে পাচ্ছি গরটির উপরে একটি সাইনবোর্ড লাগানো রয়েছে নীল কালারের।

আমি একানে একটি বাস দেখতে পাচ্ছি বাসটির সিটের কালার হল নীল ও কালো রঙের।

আমি একানে একটি রাস্তা দেখতে পাচ্চি।

আমি একানে একটি গর দেখতে পাচ্চি।

ফার্মেসির ভিতরে খুবই সুন্দরভাবে লাইট জ্বলিতেসে।

নীচে সাদা এবং নীল কালারের কার্পেট দেখতে পাচ্চি এবং একটি সাদা কালারের বাল্ব জ্বলিতেসে।